পুষ্করিনীর চারিপাশে জালি লাগানো আসে।

এইনে একটিতে একটি পোস্টার লাগানো আসে।

পোস্টারটিতে দন্তরোগ বিশেষজ্ঞ লেখা আসে।

লাইব্রেরিটিতে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

রেস্টুরেন্টটিতে অনেকগুলি চেয়ার দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামনে অনেকগুলো গ্লাসের প্যানেল লাগানো আসে।

শোকেজের ভিতরে অনেকগুলি মিষ্টি রাখা আসে।

রাস্তার পাশে অনেকগুলি গাসপালা দেখিতে পাইতেসি।

এখানে একটি সিমেন্ট ফ্যাক্টরি দেখিতে পাইতেসি।

আরেকটি টেবিনে এক ধরনের খেলার বস্তু দেখা যাচ্ছে।

দোকানটিতে বেশ কয়েকটি শেলফ দেখা যাচ্ছে।

সেলুনটিতে একটি কাউন্টার দেখিতে পাইতেছি।

এখানে একটি রাস্তা দেখিতে পাইতেসি।

সাইনবোর্ডটিতে সোনি লেখা আসে ।

এখানে একটি অডিটরিয়াম হল দেকিতে পাইতেসি।

সাইনবোর্ডটিতে ঔষধীয় বিজ্ঞান বিভাগ লেখা আসে।

এখানে একটি বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে।

এখানে একটি সাইনবোর্ড লাগানো আসে।